মানুষ তার তারা নিজেরা এবং যেকোনো গাড়ি এবং গাড়িতে বসে সামগ্রী তারা এপার ওপার করতে পারে।

এটি হল একটি স্টেশনারি স্টোর | যেখানে তেল চাল ডাল মসলা বিস্কিটস চিপস হাবিজাবি --

ও পাওয়া যায় যেগুলি আমাদের সেবনের জন্য প্রয়োজনীয়।

এটি হলো একটি কার । যেটি হলো টয়োটা কোম্পানির একটি কার | যার সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসে যাওয়া আসা করতে পারি। যেটি আমাদের যাত্রার জন্য উপযোগী।

এটি হলো একটি মন্দির বা টেমপেল | যেখানে মানুষ আসে ভগবানের কাছে তাদের শ্রদ্ধা ভক্তি এবং তাদের মনোস্কামনা পূরণের জন্যে ।